আর এধারে লাগছে কি ট্র্যাক্টর -এর চাকা রাখা আছে | এইটারে ট্র্যাকটর -এর কারখানা বটে। বাঁশ লাগায় পরে কাজ এসে চলছে এইখানে।

একটি কোনো পার্ক -এর বাহারের তুলা গেছে। এটাতে রোড থেকে তুলা গেছে রোড দেখাচ্ছে আর এধারে খুব হারাভারা খুব সুন্দর গাছ ব্রিচ আছে। এ দৃশ্যট একটি বড় মতন গেট আছে।

এই দ্রিস্ট খুবই সুন্দর দেখাচ্ছে। মেলায় লোক গেছে এটিতে একটি বড় মতন মন্দিরের গেট দেখাচ্ছে এটিতে লোক ভিতর দিয়া --